exception handling এর tutorial আপনাদের স্বাগত
এখানে আমরা শিখব: exception কি এবং exceptions checked এবং আনচেক করা trycatch block এবং finally block block দ্বারা exceptions নিয়ন্ত্রণ করা
এখানে আমরা ব্যবহার করছি: ubuntu linux 1604 os jdk 18 এবং eclipse 431
tutorial অনুসরণ করতে java এবং eclipse ide এর মৌলিক জ্ঞান থাকতে have
না হলে প্রাসঙ্গিক java টিউটোরিয়ালগুলির জন্য আমাদের website যান
exception একটি অপ্রত্যাশিত ঘটনা যা program নিষ্পাদনের সময় ঘটে
এটি program স্বাভাবিক flow ব্যাহত করে এবং ফলাফল ভুল হয়
তাদের ঘটনার ভিত্তিতে exceptions কে unchecked exceptions এবং checked exceptions হিসেবে বর্গীকৃত করা হয়েছে
এখন eclipse খুলব এবং exceptiondemo নামে নতুন project বানাবো
এই project exception handling প্রদর্শন করতে প্রয়োজনীয় classes বানাবো
এখন নতুন class marks বানাবো
marks class প্রদর্শন করতে নিম্ন code লিখুন
এই program 5 জন শিক্ষার্থীর marks prints করে যা অ্যারে marks এ সংরক্ষিত
এই program রান করি এবং output যাচাই করি
আমরা দেখি যে অ্যারেতে ভ্যালু printed হচ্ছে
দেখি কি হবে যদি আমরা একটি অ্যারে element অ্যাক্সেস করার চেষ্টা করি যা বিদ্যমান নয়
এখন নিম্ন code লিখুন
আমরা জানি যে অ্যারেতে শুধুমাত্র 5 টি elements রয়েছে
কিন্তু এই statement index 50 তে element অ্যাক্সেস করার চেষ্টা করছি যা বিদ্যমান নয়
এখন এই program রান করি
আমরা দেখি যে program line সংখ্যা 7 we error ম্যাসেজ arrayindexoutofboundsexception সহ terminates হয়
error ম্যাসেজ exception error বর্ণন দেখায় যেমন exception error ধরণ the কোথায় ঘটেছে এবং অন্য বিবরণ
উল্লেখ্য যে print statement নিষ্পাদিত হয় note কারণ program এররের পর terminates হয়েছে
এটি unchecked exception এর একটি উদাহরণ
unchecked exceptions কে runtime exception বলে কারণ এটি শুধুমাত্র নিষ্পাদনের সময় checked হয়
এটি programming bugs এবং লজিক্যাল errors পরিচালনা করে যেমন শূন্য দ্বারা সংখ্যা bugs করা এবং অ্যারে element অ্যাক্সেস করা যা বিদ্যমান নয়
এখন শিখি যে try catch block দ্বারা exception কিভাবে নিয়ন্ত্রণ করে
try block a code এই অংশ exception কে রেজ করতে পারে
সংশ্লিষ্ট catch block object e the exception এর বিবরণ পেতে পারে
catch block we এররের ম্যাসেজ প্রদর্শন করা বা error থেকে বাঁচার code লিখতে পারি
এখন eclipse এ যান
প্রথমে code try block জুড়ুন যা এই ধরণের try block এর কারণ
এখন অনুরূপ catch block জুড়তে have
নিম্ন code লিখুন
এখানে custom message array overflow exception occurred printing করছি
প্রথম বন্ধনীতে arrayindexoutofboundsexception এর উদাহরণ বানিয়েছি
সুতরাং এই block arrayindexoutofboundsexception এর exceptions catch করতে পারে
এখন program রান করি
আমরা দেখি যে error ম্যাসেজ printed হয়
কিন্তু এই সময় printing এ ধ্যান দিন marks array ও নিষ্পাদিত হয়
এইভাবে আমরা exceptions পরিচালনা করতে পারি
এরপর দেখি যে একাধিক catch blocks কিভাবে ব্যবহার করে
আমরা তাদের ব্যবহার করতে পারি যখন block দ্বারা বিভিন্ন ধরনের exceptions রেজ হয়
try block এ নিম্ন code লিখুন
code এই line array element code শূন্য দ্বারা বিভাজিত করে কারণ a এর value হল 0
প্রথমে একটি arithmeticexception রেজ হয়
arithmeticexception নিয়ন্ত্রণ করতে আরেকটি catch block জুড়ুন
বিদ্যমান catch block এর পর নিম্ন code লিখুন
আবার program রান করি
arithmetic exception occurred error ম্যাসেজ printed হয় কারণ এটি আগে ধরা পড়েছে
code বাকি অংশ try catch block এর বাইরে নিষ্পাদিত হয়
এখন checked exception সম্পর্কে শিখি
checked exceptions compile time এ checked হয়
তাই সেটি program running করার পূর্বে পরিচালনা করা উচিত
উদাহরণস্বরূপ: file অ্যাক্সেস করা যা বর্তমানে বিদ্যমান নয় বা network system অ্যাক্সেস করা যখন network down হয়
এখন eclipse a যান এবং নতুন class marksfile বানান
main method যোগ করুন
এখন কম্পিউটারে স্থিত একটি file পড়তে চাই
নিম্ন code লিখুন
এখানে filereader object fr null হিসাবে ইনিসিয়েলাইজ হয়
filereader অবজেক্টের ব্যবহার নির্দিষ্ট file অ্যাক্সেস এবং পড়তে করা যেতে পারে
eclipse একটি error দেখাবে
error সংশোধন করতে এতে click করুন এবং import filereader java dot io to double click করুন
filereader class the java dot io package থেকে imported করা হয়েছে
আমরা package এবং we ব্যবহার সম্পর্কে পরের tutorial শিখব
marks নামক file অ্যাক্সেস করতে fr এর অনুমতীর জন্য নিম্ন code লিখুন to home folder স্থিত
এখানে দেখানো path সিস্টেমের home folder সাথে বদলান
একটি error দেখায় এটি দেখায় যে code এই line filenotfoundexception বানাতে পারে
error click করুন এবং surround with try/catch এ double click করুন
আমরা দেখি যে we error সংশোধন করতে eclipse নিজেই try catch block সন্নিবেশ করে
আমরা বুঝতে পারি যে এটি checked exception
এখন finally block এর ব্যবহার করা দেখি
নিম্ন code লিখুন
finally block সাধারণত trycatch block অনুসরণ করে
এই ব্লকের code নিষ্পাদিত has exception হোক the the হোক এতে print statement রয়েছে
এখন finally block এ file reference বন্ধ করুন
লিখুন fr dot close
এখন eclipse দেখায় যে এটি একটি ioexception রেজ করবে
error click করুন এবং surround with try/catch এ double click করুন
এখন program রান করি
আমরা দেখি যে filenotfoundexception ম্যাসেজ printed হয়
কারণ home folder marks named কোন file নেই
আমরা nullpointerexception ও দেখতে পারি কারণ fr we value এখনও নাল
কিন্তু আমরা দেখি যে finally block we print statement নিষ্পাদিত হয়
home folder marks text file বানান
আপনি windows user হলে local drive text file বানান এবং path উল্লেখ করুন
উদাহরণস্বরূপ এটি d: \\marks txt হিসাবে নির্দিষ্ট হতে পারে
এখন আবার program রান করি
আমরা যাচাই করতে পারি marks file তৈরীর পর সেখানে exceptions নেই
inside finally block printed হয়
cleanup operation অর্থাৎ filereader object fr বন্ধ করা এটিও সফলভাবে নিষ্পাদিত হয়
এর সাথেই এই tutorial শেষে এসেছি
সংক্ষেপে:
এখানে শিখেছি: exception কি এবং checked এবং unchecked exceptions trycatch block এবং finally block দ্বারা exceptions নিষ্পাদিত করা
অনুশীলনী হিসাবে nullpointerexception নামে আরেকটি runtime exception সম্পর্কে শিখুন
এই tutorial assignment link দেওয়া demo java named java program দেখুন
একটি exception রেজ হবে যখন এই code রান করবেন
code সনাক্ত করুন যা exception এর জন্য দায়ী
trycatch block দ্বারা এটি সঠিক করুন
নিম্ন link উপলব্ধ video প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায় the দেখুন
spoken tutorial প্রকল্প the কর্মশালার আয়োজন করে এবং online পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেওয়া হয় অধিক জানতে আমাদের লিখুন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
অংশগ্রহনের জন্যে ধন্যবাদ